দ্বিতল বিশিষ্ট একটি বিদ্যালয়। বিদ্যালয়টির সামনে একটি ফাঁকা বড়ো মাঠ আছে। সেই মাঠে দুজন আরক্ষা বাহিনী দাঁড়িয়ে।

মাঠটির একদিকে ছোট ছোট ঘাসে ভরা এবং অনেক বড়ো গাছও রয়েছে।

একটি পাকা রাস্তা চলে গেছে। সেই রাস্তা দুধারে কিছু বাইসাইকেল ও কিছু বড়ো গাড়িও রয়েছে।

সবুজ গাছে ভরা এবং সেখান দিয়ে নদীর জলের স্রোত বয়ে যাচ্ছে দূরে আকাশটা পাহাড়ের মত উঁচু নিচু হয়ে আছে।

একটি ফাঁকা মাঠের মধ্যে অনেক হরিণ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে এবং হরিণগুলো খাঁচা তার দিয়ে তৈরী।